নদীর জল বয়ে যাচ্ছে এবং নদীটির দুই ধারে অনেক বড় বড় গাছ রয়েছে। সেখানে জায়গাটা পুরো ঘন বন জঙ্গলে ঘেরা।

পড়ে আছে এবং অনেকটা দূরে কিছু গাছ গাছালিও আছে নদীটির চারপাশে অনেক ছোট বড় গাছ রয়েছে ।

সে যেটির রঙ ধূসর বর্ণের । সেখানে অনেক ছোট ছোট নুড়ি কাঁকর পাথর পড়ে এবং আকাশ টি বিভিন্ন রঙে ভেসে আছে।

ছোট্ট একটি খাবারের দোকান যেটির চাল টিনের তৈরি এবং দোকানের মধ্যে কিছু খাবারের জিনিস পত্র পাত্রের মধ্যে রেখে সারিবদ্ধ ভাবে সাজানো আছে।

একটি বড়ো দপ্তর যেটির রং সাদা ও আকাশী।

জিনিসপত্র গুলি বাক্সের মধ্যে রাখা। কিছু মশলা গুঁড়ো করার যন্ত্র এবং আরো অন্যান্য যন্ত্র রয়েছে।

বাইরে রাখা আছে। ফুল গাছের পাত্র ও আরও অন্যান্য জিনিস পত্র রয়েছে।